বড়ো বড়ো কয়েকটি পাথর আছে।

এখানে কয়েকটি মাছের দোকান দেখা যাচ্ছে.।

তার পাশে নানা রকমের গাসপালা রয়েছে।

সেতুর পাশে একটি লোক দাঁড়িয়ে আছে।

দরজায় গাঁদা ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো।

রাস্তায় অনেক লোক ভিড় করে দাড়িয়ে আছে।

খুব সুন্দর একটি বড় মাঠ রয়েছে।

একটি সুন্দর রুম দেখতে পাচ্ছি।

দেওয়ালের মধ্যে অনেকগুলো ছবি রয়েছে।

এখানে একটি রেস্টুরেন্ট দেখা যাচ্ছে।